নদীর জল একদম পরিষ্কার আর চকচকে।

এখানে একটা বাড়ি যে বাড়ি টা বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়।

এটা হলো একটা গার্ডেন যেখানে সবাই সকালবেলা আসে মর্নিংওয়াল্ক করতে হাঁটা চলা করতে এখানে বাচ্চারা আসে খেলতে ।

ইলেকট্রনিক্স এর দোকান ও পেয়ে যাবেন সব রকম দোকান মল এর মধ্যে রয়েছে আপনারা আসুন দেখুন এখানে খুব সস্তায় মাল্ --

খোদাই করা আছে এই পাহাড়ে মানুষরা বেয়ে বেয়ে ওঠে এবং বেয়ে বেয়ে নামার চেষ্ট করে।

গ্যারেজ করা রয়েছে এবং সামনে অনকেগুলো গাড়ি দাড়ানো রয়েছে যেরকম --

এটা হল এটা হল একটা লাইবেরী যেখানে নানা রকমের বই পাওয়া যায় এখানে সবাই আসে --

বই পরে বই নিয়ে যায় এবং এখান থেকে বই আপনারা কিনতেও পারেন।

কোনো অসবিধা নেই সবাই ফ্রী অফ কষ্ট এ এখানে আসতে পারে বই পড়তে পারে।

যিনি আচেন উনি হচ্ছে মেইন ওনার এবং এরা সব তার বাচ্চা কাচ্চা।

এইখানে এ মোটে চারটে পাঁচটে ট্রেড মিল আছে এবং এটা একটা --

এখানে আপনারা আসে খুব কম খরচায় জিম করতে পারবেন এবং নতুন খুলেছে তাতে আপনারা খুব বেশি অফার পাবেন।

এগুলো হলো নানা নানা ধরনের ফুলের মালা যেরকম গেঁদা ফুল তারপরে হচ্ছে সাদা সাদা --

টা হয় মানে বিয়ে প্যান্ডেল হয় আর বাইরে গেট করা হয় খুব সুন্দর এবং খুব বড় জায়গা নিয়ে এটা জায়গাটা রয়েছে।

এটা একটা রাধা কৃষ্ণের মূর্তি হচ্ছে রাধা কৃষ্ণর একটা মূর্তি যেটা সাদা কালারের এবং সাদার মধ্যে গোল্ডেন এর কাজ করা হয়েছে ।

আট খানা আট খানা না সাত খানা ফ্লোর আছে একদম নিচের গ্রাউন্ড ফোল্ড এর নীচেও।

এটা হল ঝাড়গ্রামের একটা বই খাতা পেন্সিল পেন এর দোকান যেখানে আপনারা বই খাতা পেন্সিল পেন সবকিছু পেয়ে যাবেন।

দুপুর বেলার সব কিছু খাওয়ার রাত্রি বেলার সব কিছু খাওয়ার আপনারা পেতে পারেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর ভাবে --

ফায়দা রয়েছে আপনারা আসুন এখানে খাবারের দাম খুবই কম একদমই কম।

নিজেদের নৌকা করে এরা নিজেদের মাশ নিজেদের নৌকা করা মাছ ধরে নিজেদের সংসার চালায়।

এক পায়ে দাড়িয়ে কি এক পায়ে কি করে দাড়ানো হয়।